এবং তার বাইরেই আহ অনেক বাইক এবং সাইকেল রাখা আছে। এছাড়া একটি চারচাকা গাড়িও দেখতে পাচ্ছি।

এখানে-এ একটি পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি দূর্গা প্রতিমার ম মূর্তি দেখতে পাচ্ছি।

এবং তিনি সামনে বোর্ডে কিছু লিখছেন।

এখানে একটি ট্রেন লাইন দেখতে পাচ্ছি।

এবং তাদের গায়ে আহ হা উম উম কিছু গো গোলাপি এবং হলুদ রঙের কিছু লেগে আছে।

এছাড়াও চা-আ সামনে একটি ঝাড়বাতিও লাগানো আছে।

সারি সারি করে দোকান আছে এছাড়াও আহ অনেক বাস সারি সারি করে দাঁড়িয়ে আছে।

এবং সামনে একটি লোক দাঁড়িয়ে আছে কালো জামা গেঞ্জি পরে এবং সামনে দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছে।

আলোয় ঝলমল করছে এবং আকাশে হালকা সাদা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে।

এখানে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং এর সামনে একটি গেট ও দেখা যাচ্ছে এছাড়াও --